সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে।

চারিপাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

এপাশে অনেকগুলা ইট রাখা রয়েসে।

এখানে কয়েকটি চেয়ার রয়েসে বড় একটি টেবিল রয়েসে।

টেবিলের উপর একটি জলের বোতল রয়েছে।

এই সবির মধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে টেবিল রয়েসে একটি চেয়ার রয়েসে একটি ল্যাপটপ রয়েসে একটি বড় টি_ভি রয়েসে একটি প্রিন্টার মেশিন রয়েসে।

একটি বাস্ক দেখা যাচ্চে এই বাক্সের মইদ্যে গ্লাস লাগানো রয়সে।

টেবিলের উপরে কয়েকটি খাই দিয়া কাগজ দেখা যায়।

পিছনে একটি শাটার দেখা যাচ্ছে।

গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে দুইটি সসের ডিবা রয়েসে।

দোকানের তারিয়ার মধ্যে গ্লাস লাগানো রয়েসে।

দোকনের ভিতরে লাইট জ্বালানো রয়েসে কয়েকজন পুরুষ ও মহিলা দেখা যাচ্ছেন।

দুজন লোক রয়েছেন দোকানের বাইরে কয়েকটি বালটি দেখা যাচ্ছে।

পোস্টার লাগানো রয়েসে একটি লাইট লাগানো রয়েসে।

একটি গাসের পাতা দেখা যাচ্ছে।

এই সবির মধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে--

সামনে দুইটি ডেসিন রয়েসে দুইটি আয়না রয়েসে।

ওয়াল -এর মধ্যে একটি স্ক্রিন -এর কয়টি ছবি দেখা যাচ্ছে।

এখানে ফ্লাইটের মইধ্যে সিঁড়ি লাগানো রয়েসে।

এই সবির মধ্যে একটি হোটেলের দৃশ্য দেখা যাচ্ছে।

হোটেলের ভিতরেও কয়েকটি চেয়ার ও কয়েকটি টেবিল রয়েসে।

অনেক গু-নদীর মইধ্যে জল পরিপূর্ণ রয়েছে।

একটি খাতা রয়েছে একটি ফ্যান রয়েছে ঘরের ভিতরে লাইট জ্বালানো রয়েছে।

এই ছবির মধ্যে একটি গুড়ি কুটার মেশিন দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে দুইটি ফুল দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে কয়েকটি বড়ো সোফার চেয়ার রয়েছে।

এখানে পিছনে কয়েকটি বস্তা রয়েসে।

একটি বড় স্টেডিয়াম রয়েসে সেখানে লোক বসা রয়েসেন।

পাশে কয়েকটি গাছপালা দেখা যাচ্ছে।

এখানের ভিতরে একটি বসার জন্য ব্রেঞ্জ রয়েছে।

এখানে দুটি ফ্যান লাগানো রয়েসে কয়েকটি লাইট লাগানো রয়েসে।

পাশে ছোট একটি রাস্তা রয়েসে।

এখানে খুঁটি দ্বারা নেট লাগানো রয়েসে।